এখানে ও আ- এখানে অ্যাঁই চরকি তুবড়ি এবং আ সেলের ভিশ অ অ অনেক ধরনের --

যার মধ্যে চরকাও একটি অন্যতম--

যেখানে দোকানে দীপাবলি উপলক্ষে প্রচুর মোমবাতি আতশ বাজি এবং ঠাকুরের মূর্তি পাওয়া যাচ্ছে।

যে আ-আ-আ হ্যাঁ এক একজন উম বি- আ ক্রেতা তার জিনিসপত্রর দাম দিয়ে হে-এ নিচ্ছে।

এটি একটি উম জিম -এর আ-বি-অন্দর মহলের ছবি যেখানে বিভিন্ন ও যেখানে প্রচুর মানুষজন আ নিজেদের শা-শরীর সচেতনতার জন্য জিম কর-করছেন ।

দেবতাত মুখটা আ আহ বিগ্রহটির দুদিকে বিভিন্ন রকম ফুলের সা সয় সাজ সরঞ্জাম রয়েছে।